এইখানে আমি দুইটি জানলা দেখতে পারছি।

একটি সুন্দর পাকা রাস্তা দেখা যাচ্ছে।

প্লাস্টিক -এর ঝুড়িও দেখা যাচ্ছে পেঁয়াজও আছে।

এখানে আমি দুটি মানুষ দেখতে পারছি।

এখানে আমি একটি কাঠের ব্রেঞ্চ দেখতেসি।

কোকোকোলার বোতল দেখা যাচ্ছে।

কয়েকটি মানুষও আমি দেখতে পাচ্ছি।

এখানে একটি গাড়িও দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো পাকা রাস্তা দেখতে পারছি আমি।

একটুক দূরে আমি ফুল দেখতে পারছি।

অনেকগুলি ছোট ছোট টেবিল রয়েছে।

অনেকগুলি সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

অনেকগুলি টেবিল দেখতে পারছি আমি।

পাশে অনেকগুলি ইট দেখা যাচ্ছে।

দরজার মধ্যে পর্দাও রয়েছে।

খবর কাগজ দেখা যাচ্ছে ফ্রিজ আছে।

এখানে আমি দুটি লাইট বাল্ব দেখতে পারছি।

এখানে আমি খুলা মাটির কাঁচা রাস্তাও দেখতে পারছি।

বিদ্যুতের তারও দেখা যাচ্ছে।

নীল কালারের বিল্ডিংয়ের উপরে লাইট অল্প দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি আমি।

টেবিলের সামনে একটি চেয়ার আছে।

ওপরে একটি ছাদ দেখা যাচ্ছে সাদা কালারের।

এখানে অনেকগুলি ঘাস রয়েছে।